এদিকে বড় বড় তিনটি বিল্ডিং রয়েছে।

ঘর বানিয়ে ও যদি মনে মনে কটি বই লেখে তার পাশে একটি ল্যাপটপ রয়েছে ।

একটি বিল্ডিং -এর মতো উপরে উম টর্চ লাইট দিচ্ছে খুব সুন্দর লাগছে।

এটা একটা শপিং মল অনেককটা আছে--

এটা একটা বইয়ের দোকান একটা লোক দাঁড়িয়ে ফোটো তুলছে ঐ ছেলেটা বই নিয়ে দাঁড়িয়ে আছে একটা বাইক অ্যাপাচি বাইক রয়েছে।

এবং জিম -এর উপরে আছে এবং দুটো ডাম্বাল রয়েছে এবং হোম থিয়েটার আছে বড় হোম থিয়েটার উপরে এ.সি আছে এবং এ.সি -এর উপরে --